তাহার হিসাব রাখিয়া ধোবাকে ধুয়ে বুঝিয়া দিতেছে। মহেন্দ্রের স্বভাবত ভোলা মন অসাবধান লোক এই জন্য আশার প্রতি তাহার অনুরোধ ছিল, ধোবার বাড়ি দেয়ার পূর্বে তাহার ছাড় ছাড়া কাপড়ের পকেট যেন তদন্ত করিয়া লওয়া হয়। মহেন্দ্র একটা ছাড় ছাড়া জামার পকেট হয়ে হাত দিতেই আশা একখানা চিঠি পেলো।

হাঁ বিশ্বজিত শুনতে পারছো? জয়দীপ বলচি হেঁ কেমন আছো?

তো কি করছো এখন? আরে movie দেখতে এসেছিলম, ঘর দিয়ে যাচি এখন movie দেখতে গিয়েছিলে, হম আচ্ছা entertainment ও অনেক দরকার তাই না, entertainment আমরা তো কাজ করি সময় পাচ্ছিনা entertainment হোবা জন্য তো কি movie দেখলে ওই যে সালমান খানের নতুন movie টা সালমান খানের আ কিসি বা ভাই কিসি কা যান

কেমন ছে কেমন আছে, movie টা ভালো না কি? ঠিকঠাক ই আছে ভালো বলবো না খারাপও বলবো না

ভালো ভালো movie কি আছে বলো তো সময় পাইনা, search করার বা দেখার south এর movie ভালো ভালো বেরোচ্ছে আচ্ছা south এর movie ভালো আছে না, আর কিছু series বাগরহ, কিছু আছে কি দেখার মতো ?

আচ্ছা entertainment তোমার কি লাগে entertainment কতটুকু দরকার আমাদের জীবনে জন্য কতটা দরকার মানে fully দরকার, সব সময় busy থাকলে তো আমাদের mind টা চলে জায়ে

movie দেখতে যায়, ঘুরতে যাও করতেও কোনো tension হবে না হম আমরাও ভাবছি ভাবছি ভাবছি আ movie দেখতে পাবো, চলো এক দিন plan করি একটা movie উভি দেখিয়ে আসি কিছু theater সিএতর গিয়ে কারণ entertainment টা অনেক দরকার life এর জন্য হম এখুন তো এটা চলছেই, kisi ka brother kisi ki jaan হম হেঁ, এখন কি বাড়ি পৌছে গেছো নাকি? নাই বাড়ির দিকে যাচ্ছি ছিলো, আমি কি disturbe কোরে দিলাম তোমাকে ফোন করে? না না বলো, কিসের disturbe আরে আবার পট করে তোমার কথা মনে পড়ল আমি ভাবলাম কি না কি না তোমার সাথে কথা বলা যাক একটু, অব তুমি movie বললে রা আবার movie থেকে মানে মনে পড়ছে না আমি তো মানে কামে এত ব্যস্ত হয়ে গেছি আমি আ কিছু সময় পাইনা যে আমি কিছু টা like entertainment part হবো, something বেশ তুমি বন্ধ আছে but কি হয় কামে pressure এতোতা থাকে যে week weekend এ ও কাজে করতে হয় নিজের coverage complete করার জন্য রাত্রে হয় না মানে সুবহা পুরোটা দিন তুমি কাজ করবে বা রাত্রেবেলা যাবে কোথাও film দেখতে তো কোথায় ওটাও কথা ঠিক উহ সেটাই সেটাই ভাবছি কবো কবো না আমি ভাবলাম কি

actually সত্যিটা যদি বলতে চাইছেনা হ্যাঁ movie বাগেরা তুমি বলো series বলো কিছু একটা বলো তো সেসব জিনিস যদি না করা হয় তো life এর জীবনটার মনে অনেকটাই জিনিস যেটা আছে ও like ফুর্তি টা, সেই ফুর্তি টা ই চলে জায়ে আমি ভাবছি, আমি ভাবছি series দেখবো, একতা series বলো না ভালো, নাম বলো series এর দেখতে পারো কেমন আছে কাহানি টা ? moneyheist money heist দেখতে পারো, কেমন আছে কাহানি টা money heist এর কাহানিটা তোমার ওই part আছে দেখলে ভালো, একটা group আছে planning করে bank থেকে টাকা বের করে, মানে কেমনি করে বের করে problem face করে ওরা

তারপরে কেমনি ওরা planning টা কে exit করবে মানে আর middle ও ওদের মানে ভেঙে জয়ে, ঊই planning টা কে আবার re করে ওরা re করে কেমনি exit করে, সব মানে দেখে একটা shahid kapoor ওর একটা series ছিলো, দেখেছ না কি? যেটাতে কিছু note বানায়

এটা ওই duplicate note বানায়ে যে

হম যে টাকাগুলো duplicate বেরোতে না হম five hundred এ গুলো তো shahid kapoor তো একটা artist থাকে

ও কি করে ওইটা কে

মানে এটা duplicate পারবো না আচ্ছা, shahid kapoor মানে artist ছিলো কি? shahid kapoor artist থাকে

হম হম ওই artist art করতে করতে ভাবে আমি টাকা direct বানিয়ে দেবো তো ওর কাক একটা place থাকে মানে ওর দাদু হম হম duplicate note বানিয়ে original print করে মনে দেখতে, তো গুলো কামে লাগায়ে তো উগুলো কে অনেক problem হয়ে bank এর মানুষ জেনে জায়ে কতগুলো বাকিসব gangster ও কতগুলো পিছনে পেরে জায়ে দেখতে মজা লাগবে অনেক entertainment কতো টা part আছে Farzi

আচ্ছা, ওটা series নয় না movie movie নয় season মানেএ তোমার series হি একটাই, season বের হয়ছে মাত্র আচ্ছা তো কোনটা platform এ আছে এটা তুমে সেটে পাবে amazon এ south indian movie গুলো অনেক ভালো আমি জেতেতু দেখেছিলাম south indian movie তে যেমন all arjun এর movie একটা বেরিয়ে ছিলো না, সেটাই last দেখা আরকি নাম কি ছিলো ভুলিয়ও গেছি নাম pushpa এটেই last দেখ ছিলাম, কাহানি টা অনেক দারুন ছিলো

হ্যাঁ kgf দেখেছি second part টা এত বুজি নি ভালো করে তো ভালো kgf আছে pushpa য়গুলো তো বড়ো বড়ো movie হম হম হম shah rukh khan ও বের করে ছিলো pathan হেঁ pathan উ দেখতে হবে, pathan টা শুনেছি নাকি অনেক হি হুঁ আমি subscription করে রেখেছি but দেখার সময় পেই না জানো ott plateform

আর তারপরে বাকি বলো, তুমি কেমন আছে ভালো হি হবে, ভালো হি চলছে এক কাজ করো

আচ্ছা, trading এর কাজ করছো, তাই না হেঁ, trading এর share এর actually দেখতে গেলে trading তঔ একটা entertainment কিন্তু না হুঁ, entertainment নায় জেউ মাথা খারাপ করে দে তুমি brokerage নিয়েছিলে সেটা উহ

হেঁ হেঁ

চলছে মোটামোটি lockdown এর পড়ে তো জানে যার সবার business ঌ আছে

অনেক মানুষের অবস্থা খারাপ করেছে

দেখা করবো তোমার সাথে, আসবো

এক minute দাড়াও, এক minute, একটা minute দাও

এটাই আর আর বিকেলের খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে চাই খেয়েছি তোমার? আমার তো এই চলছে

উম খাওয়া দাওয়া করব শাবাশ

জাবা সময় খাবো আজ হম আমি তো ground এ এসেছিলাম আমাদের একটা ground আছ ground cricket খেলতে, তো ওরা

মানে তোমার Health এর দিগে ধ্যান দিছ না? হম হম হম সেটাই ঠিক আছে চলো ঠিক আছে চলো হম চলো পর bye thankyou